ব্লেন্ডার টিউটোরিয়ালের শৃঙ্খলায় আপনাদের স্বাগত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
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
এই টিউটোরিয়ালটি দেখার পর আমরা প্রোপার্টিস উইন্ডো সম্পর্কে শিখব প্রোপার্টিস উইন্ডোতে সিন পানেল ভোর্ল্ড পানেল এবং অবজেক্ট পানেল কি প্রোপার্টিস উইন্ডোর সিন পানেল ভোর্ল্ড পানেল এবং অবজেক্ট পানেল এর বিভিন্ন সেটিংস কি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
প্রোপার্টিস উইন্ডো আমাদের স্ক্রিনের ডানদিকে অবস্থিত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
প্রোপার্টিস উইন্ডোর পরবর্তী প্যানেল দেখি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
প্রোপার্টিস উইন্ডোর উপরের সারির দ্বিতীয় আইকনে বাম ক্লিক করুন
এটি হল সিন প্যানেল
ক্যামেরা হল সক্রিয় ক্যামেরা যা দৃশ্য রেন্ডারিং এর জন্য ব্যবহৃত হয়
ইউনিটস দৃশ্যে বস্তুর মাপ নির্ধারিত করে
এটি ব্লেন্ডারে অ্যানিমেশনের জন্য খুবই দরকারী এবং গুরুত্বপূর্ণ
ডিফল্টরূপে ইউনিটস নোন এবং ডিগ্রিস এ সেট আছে
মেট্রিক এ বাম ক্লিক করুন
এখন আমাদের দৃশ্যের সকল বস্তু মিটারে পরিমাপ করা হবে
গ্রেভিটি এর দিকে দেখুন
লক্ষ্য করুন যে গ্রেভিটির ক্সিজ ইউনিট মিটারস পের সেকেন্ড স্কোয়ারে এ বদলে গেছে
যখন আমরা ব্লেন্ডারে ফিজিক্স ব্যবহার করে বস্তু এনিমেট করি তখন গ্রেভিটি ব্যবহারে আসে
আমরা এটি পরবর্তী টিউটোরিয়ালে দেখব
প্রোপার্টিস উইন্ডোর উপরের সারির তৃতীয় আইকনে বাম ক্লিক করুন
এটি হল ভোর্ল্ড পানেল
এখানে আমরা ব্লেন্ডারের ওয়ার্ল্ড সেটিংস বা ব্যাকগ্রাউন্ড সেটিংস বদলাতে পারি
ব্লেন্ড স্কাই এ বাম ক্লিক করুন
প্রিভিউ গ্রেডিয়েন্ট রং এ বদলায়
কিন্তু 3ডি ভিউ একই দেখায়
সুতরাং আমরা কিভাবে জানব যে ব্যাকগ্রাউন্ড বাস্তবে বদলে গেছে
সক্রিয় ক্যামেরা ভিউ রেন্ডার করতে ফ12 টিপুন
এখন আমরা ব্যাকগ্রাউন্ডে পরিবর্তন দেখতে পারি
রেন্ডার ডিসপ্লে বন্ধ করুন
জেনিথ কালার এ বাম ক্লিক করুন
মেনু থেকে রং নির্বাচন করুন
আমি সাদা নির্বাচন করছি
এখন ব্যাকগ্রাউন্ড কালো এবং সাদা গ্রেডিয়েন্টের সাথে রুপান্তরিত হবে
ভোর্ল্ড পানেল এ অন্যান্য সেটিংস হল অ্যামবিয়েন্ট অক্লুশন এনভাইরনমেন্ট লাইটিং ইনডাইরেক্ট লাইটিং গাথের মিস্ট স্টার্স
এই সেটিংস ব্লেন্ডারে লাইটিং সম্বন্ধে আরও উন্নত টিউটোরিয়ালে শেখানো হবে
প্রোপার্টিস উইন্ডোর উপরের সারির চতুর্থ আইকনে বাম ক্লিক করুন
এটি হল অবজেক্ট প্যানেল
এখানে সক্রিয় বস্তুর জন্য সেটিংস রয়েছে
ডিফল্টরূপে কিউব হল সক্রিয় বস্তু
তাই এখানে সকল সেটিংস কিউবের জন্য
ট্রান্সফর্ম সক্রিয় বস্তুর স্থান ঘূর্ণন এবং মাপ নির্ধারিত করে
লোকেশনের নীচে X 0 তে বাম ক্লিক করুন
আপনার কীবোর্ডে 1 লিখুন এবং enter টিপুন
কিউব x অক্ষের দিকে 1 ইউনিট এগিয়ে আসে
সুতরাং এইভাবে আমরা সক্রিয় বস্তু সরানো ঘোরানো এবং মাপের জন্য অবজেক্ট প্যানেল ব্যবহার করতে পারি
ব্লেন্ডারে কিফ্রেমস এনিমেট করার সময় এটি খুবই দরকারী
3ডি ভিউতে ক্যামেরা এর উপর রাইট ক্লিক করুন
লক্ষ্য করুন যে অবজেক্ট প্যানেলে ট্রান্সফর্ম এর নীচে স্থান ঘূর্ণন এবং মাপের জন্য ইউনিট কিভাবে পরিবর্তিত হয়েছে
এটি হল নির্বাচিত ক্যামেরার সেটিংস
পরবর্তী সেটিং হল রিলেশনসহ
এখানে আমরা আমাদের সক্রিয় বস্তুর জন্য লেয়ার এবং প্যারেন্ট উল্লিখিত করতে পারি
লেয়ার্স এর নীচে সেকেন্ড স্কোয়ারে এ বাম ক্লিক করুন
ক্যামেরা এখন লুকিয়ে গেছে
বাস্তবে এটি দ্বিতীয় স্তরে সরে গেছে
যেহেতু স্তর লুকোনো তাই ক্যামেরা ও লুকিয়ে যায়
3ডি ভিউয়ের নীচে বাঁদিকের কোণায় ভিউ তে যান
মেনু খোলার জন্য বাম ক্লিক করুন
শো এএলএল লেয়ার্স নির্বাচন করুন
ক্যামেরা আবার 3ডি ভিউয়ের মধ্যে দেখা যায়
লেয়ার্স খুবই দরকারী যখন এক দৃশ্যে একাধিক বস্তুর সাথে কাজ করছি
অবজেক্ট প্যানেলে রিলেশনসহ এর নীচে প্যারেন্ট এ বাম ক্লিক করুন
প্যারেন্ট সকল 3ডি অ্যানিমেশন সফটওয়্যারে ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যানিমেশন টুল
আমরা এর ব্যবহার ব্লেন্ডার এনিমেশন টিউটোরিয়ালে অধিক করব
কিউব নির্বাচন করুন
ক্যামেরা কিউবে প্যারেন্টেড হয়ে গেছে
কিউব প্যারেন্টেড অবজেক্ট এবং ক্যামেরা চাইল্ড অবজেক্ট
এখন এর অর্থ দেখি
3ডি ভিউতে কিউব নির্বাচন করতে রাইট ক্লিক করুন
ব্লু হ্যান্ডল এ বাম ক্লিক করুন
আপনার মাউস ধরে থাকুন এবং উপর ও নীচে স্থানান্তরিত করুন
ক্যামেরা কিউবের সাথে উপর ও নীচে স্থানান্তরিত হয়
কিউবের জন্য নতুন স্থান নিশ্চিত করতে স্ক্রিনে বাম ক্লিক করুন
3ডি ভিউতে ক্যামেরা এ রাইট ক্লিক করুন
এখন অবজেক্ট প্যানেলে প্যারেন্ট এ ফিরে যান
প্যারেন্ট এ বাম ক্লিক করুন
আপনার কীবোর্ডে Backspace টিপুন এবং enter কী টিপুন
ক্যামেরা এখন কিউবে প্যারেন্টেড নয়
এটি আবার 3ডি ভিউতে নিজের মূল স্থানে দেখা দেয় যখনকি কিউব নতুন স্থানেই থাকে
এর মানে হল যে প্যারেন্টেড চাইল্ড অবজেক্ট এর মূল ট্রান্সফর্ম সেটিংস বদলায় না
সুতরাং এই টিউটোরিয়ালে আমরা প্রোপার্টিস উইন্ডোতে সিন পানেল ভোর্ল্ড পানেল এবং অবজেক্ট পানেল সম্পর্কে শিখেছি
বাকি প্যানেল সম্পর্কে পরবর্তী টিউটোরিয়াল শিখব
এখন এগিয়ে যান এবং নতুন ব্লেন্ড ফাইল তৈরী করুন
সিন ইউনিট মেট্রিক এ বদলান
ভোর্ল্ড কলরকে ব্লেন্ড স্কাই রেড এবং ব্ল্যাক এ বদলান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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ
আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি